আমার এমনিই ভালো লাগার জায়গা হচ্ছে পাহাড়। আর সেখানে যদি এরম গিয়ে নেচার -এর মধ্যে তাবু খাটানো যায় তালে ব্যাস।

কিন্তু এখন বাচ্চাদের খেলবার জন্য আর কোনো মাঠ নেই। হয় রাস্তা নয় বাড়ির ছাদ।

কিছুনা কিছু মিষ্টি আমাদের কিনতেই হয়ে থাকে।

বুদ্ধা টেম্পেল বিভিন্ন বুদ্ধিষ্ট -দের জন্য একসময় বুদ্ধা টেম্পেল তৈরী করা হয়।

উম যেখানে আমরা আড্ডা মারি বসে।